''এছাড়া এখানে অনেক দামী ব্র্যান্ডেড হ্যান্ড ব্যাগস -ও পাওয়া যা --''

অনেক যাত্রী ওঠে। এই লোকাল বাস গুলির টিকেট -এর মূল্য অনেকই কম। অনেক কম মূল্যে আমাকে এরা আমাদের জায়গা মতন পৌঁছিয়ে দেয়। এই বাস গুলি অনেক সংখ্যায় বেশি ।

এই জি ইন্সটুমেন্ট -এর সাহায্যে আমরা পায়ের ব্যায়াম করে থাকি। এই ইন্সটুমেন্ট -টা প্রত্যেকটি জিম -এ থাকা খুব প্রয়োজনীয় একটি বিষয়।

ওপরের ছবিটি একটি কিডস শপ বা খেলনার দোকান এইখানে বাচ্চাদের অনেকে খেলনা পাওয়া যায় এছাড়া বিভিন্ন গিফট আইটেম পাওয়া যাই এইখানে সফ্ট টয়েস ও পাওয়া যায় এই গিফট শপ টি।

এবং দূরত্ব হয়ে থাকে এই কারখানায় অনেক শ্রমিকেরা উপার্জন করার সুযোগ পায়।

এইখানে অনেক কম মূল্যে ফিস নেওয়া হয় | এবং টিচার্ -রাও খুব সযত্নে ছাত্র ছাত্রীদের খুব যত্ন সহকারে নাচ গান শিকিয়ে থাকে ।

আলশি একটি প্রাণী | এরা সাধারণত আফ্রিকা দেশে দেখা যায় | আমরা আইস এইজ কার্টুন মুভিতে এই একটি চরিত্র দেখে--

এরা খুব এই অলস প্রকৃতির হয় এবং এরা খুব এই কম পরিমানেই বেঁচে আছে।

গেট -টি খুব সুন্দর দেখতে এবং খুবই যত্ন করে গেট -টি রাখা হয়েছে গেট -টি খুব সুন্দর।